এই ছবিটি মা দুর্গার ছবি।

এবং একজন বডি বিল্ডারের ছবিও দেওয়া রয়েছে .

মন্দিরটার মাথাতে বেশ সুন্দর ছোট ছোট লাইট দিয়ে সাজানো হয়েছে .

তার পিছনে ব্লু টি-শার্ট পরা হাফ প্যান্ট পরা ছেলেটা হেঁটে হেঁটে যাচ্ছে।

তার সামোনে হোয়াইট আর ব্ল্যাক প্যান পড়া ছেলেটা অন্য একটা ব্যায়াম করছে তার সামনে একটা রেট টি-শার্ট পরে ছেলে দেখা যাচ্ছে.

আর নারকেল গাছ দেখা যাচ্ছে দূরে দুইটা নারকেল গাছ.

তার পেছনে নদীতে ব্রিজ দেখা যাচ্ছে।

এই জায়গায় একটা ছাদের ঘর রয়েছে ঘরটার কালার হলুদ.

এই ছবিতে একটা বইয়ের দোকান সেই দোকানে একটা লোক চেক টি শার্ট পড়ে দাঁড়িয়ে রয়েছে.

আর তার সামনে অনেকগুলো বই রাখা রয়েছে কিছু কিছু বই আবার বাঁধাও রয়েছে .

এটি একটি মোবাইলের দোকান দেখা যাচ্ছে.

এই ছবিটা দেখে মনে হচ্ছে কোনো একটি আঃ দোকানের ছবি।

এই ছবিটা দেখে মনে হচ্ছে একটি মাঠের পাশ দিয়ে একটি রাস্তা চলে গেছে রাস্তাটি কাঁচা .

এবং এই কাঁচা রাস্তার পাশে একটা জায়গাতে অনেকগুলি গাছের গুঁড়ি রাখা হয়েছে। এই গুঁড়িগুলো গুঁড়িগুলো প্রত্যেকটা একই গাছের গুঁড়ি নয় আলাদা আলাদা গাছের গুঁড়ি ।

আর পিছনে হচ্ছে এ্যা বেসিন রয়েছে।

একটি অ্য চেয়ার রয়েছে যেখানে তিনটি চেয়ার একসঙ্গে সেটাপ রয়েছে তার সঙ্গে দুটি রিভোলিং চেয়ার রয়েছে .

এই ছবিটা দেখে একদম পরিষ্কার বোঝা যাচ্ছে একটা নদীর উপর দিয়ে একটি আঃ রেল লাইন চলে গেছে .

যার জালানার পর্দো গুলো সরিয়ে দেওয়া হয়েছে ঘরে.

এখানে আগুন জ্বালানো হয়েছে যার থেকে বোঝা যাচ্ছে এটি মূলত শীতকালের ছবি হতে পারে .

আর এখানে যে লাইটগুলো রয়েছে বেশ লাল রঙের লাইটগুলো খুব সুন্দর লাগছে.

এই ছবিটি দেখে মনে হচ্ছে কোন একটা হোটেলের রিসেপশনিস্টের জায়গা.

এবং একজন ভদ্রলোককে দেখা যাচ্ছে যার কালো কালার কোট পরে আছে।

এই বোট গুলিতে যাত্রী রয়েছে যারা বোডিং করছে .

আর নদীর ওই পাশটাতে কিছু গাছের ছবি--

যেখানে অনেক লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তারা তাদের টাকা এ_টি_এম থেকে তুলবে বলে .

এটি একটি আমূলের দোকান যেখানে আমূলের বিভিন্ন প্রোডাক্টগুলি বিক্রি হয় .

সেই দোকানের সামনে একটি আমুলের আইসক্রিম বিক্রি করার জন্য ফ্রিজ রয়েছে.

আর তার সঙ্গেও বোঝা যাচ্ছে এটি একটা খাবারের দোকানের ছবি .

যেখানে খাবার খাওয়ার বসার জন্য যে টেবিল -এর সিস্টেম -গুলো হয় ঠিক একই রকম ভাবে এখানে বসানো হয়েছে।

একজন লোক নেমন্তন্ন খেতে যাবে.

এই ছবিটা দেখে একদম পরিষ্কার বোঝা যাচ্ছে যেসব মানুষেরা ঘরের ভিতের মাছ চাষ করতে চায় যে কাচের ঘরের ভেতরে মাছ চাষ করা যায় সেই একটা বস্তু.

যে গেটটা বেলুন দিয়ে তৈরি হয়েছে। এখানে মূলত নীল এবং সাদা রঙের অনেক বেলুন দিয়ে গেটটা তৈরি হয়েছে ।

আর কিছু লোক গেটের সামোনে আঃ দাঁড়িয়ে আছে যাদের মুখগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে না .